Hello

আর বলিস না এই কাজের একটা লোক এসছিল তো বা ওর সঙ্গে একটু গল্প করতে করতে ব্যস্ত হয়ে গেলাম। দিয়ে তোকে phone করতে ভুলে গেলাম। মানে ভুলে গেছি বলতে কি time পাইনি। তো আমি দেখলাম যে দেখি তোর সঙ্গে তো বাকি কথা গুলো ধরে সারাই হলো না। অনেক দিন পর phone করেছিলাম। তা আরো অনেক কথা জমে ছিল জানার ব্যাপার ছিল। তো সেটাই কথা বলছি। নিয়ে তো বল কি করছিস? হম আমি আর কি করবো বল এই বসে আছি। আমি তো ওটাই ভাবছিলাম যে তুই phone টা কেটে দিলি কি ব্যাপার আর করলি না? মানে কোনো সমস্যা হলো না কি? আর আমার তো বুঝতেই পারছিস এখন recharge নেই ঘুরিয়ে করবো সেই আর হলো না।

আহ ঠিক আছে দাদা কত দেবে? আমি বললাম তুমি কত নেবে? ও বললো যে তাহলে আমাকে দাদা সাড়ে তিন হাজার টাকা দিও আমি বললাম যে ঠিক আছে কোনো ব্যাপার নেই। আহ নিয়ে বলছে তাহলে আমার দেড় হাজার টাকা বাড়ি ভাড়া হয়ে যাবে আর দু হাজার টাকা থাকবে দু হাজার টাকা গ্রামে পাঠাতে পারবো।

তা বেশ ভালোই করেছিস আহ ওকে রেখে দিয়ে।

এই তুই গ্রামে, তুই গ্রামে এখন আসবি না? না রে এখন মানে কাজের তো ধর ছুটি নেই না তো দেখি একটা বড়ো যদি ছুটি পাই তাহলে একবার গিয়ে ঘুরে আসবো গ্রামটা দেখে আসবো। যে কেমন কি হয়েছে উন্নত বা কিছু।

আমি এই একটা কি বলবো মানে bank এর source এ কাজ করি। ও সেই জন্য ছুটি পাস না বুঝতে পারছি। হম এবার ধর bank ধর minimum তোর ধর একবার ছুটি আছে যেটা শনিবার রবিবার দুদিন ছুটি আছে। যেটা second saturday হয় তো ধর তারপরে ধর সোম মঙ্গল এই

আমার বাড়িতে আমার গ্রামের বাড়িতে যে এক জনকে রেখেছিলাম ও কি আছে এখন? না কি উম গ্রামের বাড়িতে আছে বলতে গেলে এখন উম তোর আহ গ্রামের বাড়িতে তো এখন কেউ থাকে না সেরকম কাজও নিয়ে এখন ওকে রেখেছি কারণ আমি ওখানে থাকি সেই জন্যে।